সামনে একটি গর দেখতে পেয়েসি।

এম্বুলেন্সে একটি রুগী নিয়া উঠতেসেন দেখতে পেয়েসি।

আমি এখানে বন্ধ একটি দোকান দেখতে পেয়েছি।

এখানে পাউডার দেখতে পেয়েসি এখানে সেন্ট দেখতে পেয়েসি।

অনেকগুলা কারেন্টের লাইন দেখতে পেয়েসি।

হোটেলের সামনে কয়েকজন মানুষ দেখতে পেয়েসি ।

এখানে একটি পেট্রোল পাম্প দেখতে পেয়েসি।

অনেকগুলা ঠায়ার দেখতে পেয়েছি।

এখানে একটি দোকান দেখতে পেয়েসি।